দুটো বল আছে একটা-আ বেগুনি কালার একটা আকাশি কালার একটা হলুদ কালার কাঠের মই আছে।

এটা একটা পেট্রোল পাম্প |এখানে একটা বাস দাঁড়িয়ে আছে | গোলাপি রঙের ওই পাশে একটা টাটা সুমো দাঁড়িয়ে আছে |একটা লোক বাইক নিয়ে যাচ্ছে একটা লোক বাইক নিয়ে পেট্রোল দিচ্ছে |

একটা পেট্রোল পাম্প । পেট্রোল পাম্পের এ ছাদের ওপরটা হলুদ কালার এ-ই তার ওপরে একটা ডিশ লাগানো আছে। এই পাশে চারটে বাইক আছে লাল কালো।

এটা একটা ইউনিভার্সিটি এর সামনে একটা গেট আছে উমম সারা চারিদিকে বাউন্ডারি দিয়ে ঘেরা ভিতরে অনেক গাছপালা আছে।

সামনে লোহার রড দিয়ে ঘেরা পিছন দিকে উম অনেক গাছপালা আছে সবুজ রঙের গাছপালা ঐদিকে আকাশ মেঘলা আকাশি কালার ।

সাইড এ জানলা আছে অনেকজন বসে আছে চেয়ারের মধ্যে।

এটা একটা জামা কাপড়ের দোকান | এ এর মধ্যে অনেক কাপড় জামা আছে হলুদ রঙেরসবুজ রঙেরসাদা বিভিন্ন ধরনের ওপরের দিকটা সা--